অনেক মানুষজন চলাফেরা করছে কিছু বেঞ্চ রাখা।

একটা কারেন্ট -এর তার দেখা যাচ্ছে দুটো তাল গাছ দেখা যাচ্ছে।

পেছনে জঙ্গল। অনেক গাছপালা। নীচে অনেক পাতা পরে আছে। সাথে মাটিও আছে ।

এ.টি.এম. মেশিন আছে একটা। একটা দরজা আছে। একটা লোক এ.টি.এম. থেকে টাকা তুলছে।

কারেন্ট এর তার ঝুলছে। নীচে একটা গাছ হয়ে আছে ।

পিছনে অনেক গাছপালা। আকাশটা খুব রঙিন। অনেক চড়ার স্লীপ আছে ।

অনেক বেলুন লাগানো আছে। ভেতরে অনেক জামাকাপড় আছে। সামনে দুটো দুজনার জুতো খোলা আছে ।